এখানে দেখা যাচ্ছে বেশ সামনে অনেকটা জল এবং রয়েছে একটি ফোয়ারা।

টেবিল গুলি পুরোটাই কাঁচের এবং চেয়ার গুলিও বেশ অন্য রকম ।

গাড়িগুলো বেশ রঙ্গীন রঙ্গীন রং আবার দেখা যাচ্ছে লাইট -এর আলো।

যেখানে দেখা যাচ্ছে অনেক খেলার জিনিস আছে আছে ঠিকই আবার আছে স্লি-স্লিপার পাশের একটি বড় বিল্ডিং ।